নাম মাক উইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল গেট টির সামনে বাংলায় লেখা। গেট টির উপরে ইংলিশ -এ স্কুল -এর নাম লেখা।

পঞ্চাশ টাকায় কিছু একটি আ হেলথ চেকআপ বা কিছু একটি চেকআপ হচ্ছে আ ফুল বডি চেকআপ । আ তার জন্য আ--

একটি হোটেল দেখতে পাচ্ছি হোটেল -এর সামনে দুটি গাড়ি এবং--

দোকান একদমই ছোট তার পাশে আর একটি বড় দোকান।

উম খেত দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখছি বাঁধাকপি ফুলকপি চাষ করা হচ্ছে এবং অম ছোট ছোট আরো নানান ধরনের গাছ দেখতে পাচ্ছি কিছু না কিছুর আহ --

দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট টি কাপেল রেস্টুরেন্ট আর টু সিটার রেস্টুরেন্ট এবং--

খেলার জন্য পার্ক -ও বলা যেতে পারে আহ চারদিকে গাছপালা গ্রামের ছোট্ট পার্ক বা অ্যামিউজমেন্ট পার্ক ।

এবং দূরে অনেক পাহাড় দেখা যাচ্ছে সেখানেও সবুজ গাছ পালা দেখতে ভিশন সুন্দর লাগছে প্রকৃতিটি ভিশন সুন্দর এবং--

আমি একটি আহ বিদ্যালয় দেখতে পাচ্ছি । যার নাম বারবিশা উচ্চ বিদ্যালয়। আহ তার মানে উচ্চমাধ্যমিক অবধি আছে বিদ্যালয়টি উপ--

উ মন্দিরের উম দৃশ্য দেখানো হয়েছে। মন্দিরটি নতুন করে সাজানো হচ্ছে। পেছন দিকে রং করা হচ্ছে। মূর্তির পিছনে--

একটি কমলা আহ আকৃতি আঁকা হয়েছে এবং তার সাথে বর্ডার গ্রিন করা হয়েছে তাদের বসার জন্য ন--

আহ একটি জানালায় ওখানেই বসে সবার সমস্যার সমাধান করা করা হয় সামনে একটি ডাকঘরের ছোট্ট--